পরিশ্রম করতাসে এখানে অনেক রকমের জিনিস সে পরিষ্কার করতাসে।

কিছু গাছ টাচ আছে।

এহানে দেখা যাইতাসে যে একটা অনেক বড় বিল্ডিং আসে বিল্ডিংয়ের মধ্যে একটা কলাপাতা মতো কিছু দিয়া ঢাকইন্যা নিচে একটা গাড়ি আসে তারপরে--

তারপরে বিল্ডিংয়ের উপরে লাল কালারের কিছু একটা দেখা যাইতেছে সামনে একটা গাড়ি যেটার রং লাল রাস্তাটার রং কালো রাস্তার মধ্যে আবার দুইটা--

ঘর দেখা যাইতেছে একটা ঘর আসে ঘরটা সাদা রঙের ঘরটার মধ্যে লেখা আসে ফিমেল জেনারেল ওয়ার্ড ।

এখানে দেখা যাইতাসে যে একটা গাড়ি আসে ত্যাল নিত।

অনেক রকমের রং এখানে দেখি বিল্ডিংটা নীল কালারের র-রঙও আছে।

বাইসেপ্স বানানের অনেক ডাম্বেল টাম্বেল আসে।

এটা দেইখ্যা যা বুঝতাসি ইহানে--

গ্রিন কালারের একটা সিট আছে বসানো।

নীচে কিছু কালো কালো দাগও আছে।

তারপর এখানে টাইলস দিয়া রাস্তা বানানো হইসে পিচও করা আসে এখানে।

রাস্তার রং ডা কালো